রিডাইরেকশন এবং পাইপস সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি
আমি উবুন্টু ১০০৪ ব্যবহার করছি
আমি ধরে নিচ্ছি লিনাক্স অপারেটিং সিস্টেম এবং মৌলিক নির্দেশাবলী সম্পর্কে আপনার কিছু ধারণা আছে
সেই সংক্রান্ত মৌখিক টিউটোরিয়াল এই ওয়েবসাইট টিতে প্রাপ্তিসাধ্য
মনে রাখবেন যে লিনাক্স কেস সেনসিটিভ
অন্যথায় উল্লেখ করা না থাকলে এই টিউটোরিয়ালটিতে ব্যবহৃত সমস্ত র্নিদেশাবলী ছোট হাতের অক্ষরে আছে
লিনাক্স এ অধিকাংশ কাজ ই টার্মিনাল এর মাধ্যমে হয়
যখন আমরা একটি কমান্ড চালাতে চাই আমরা কিবোর্ডের মাধ্যমে সেটি লিখি
ধরুন আমরা তারিখ এবং সময় দেখতে চাইছি
কিবোর্ড এর মাধ্যমে দাতে লিখুন এবং এন্টার টিপুন
সাধারণত আমরা কিবোর্ড এর মাধ্যমে ইনপুট দিয়ে থাকি
অনুরূপভাবে কমান্ডের আউটপুট টার্মিনাল উইন্ডোত়ে প্রদর্শিত হয়
এছাড়াও কোনো কমান্ড চানালোর সময় কিছু ত্রুটি ঘটতে পারে
উদাহরস্বরূপ লিখুন ক্যাট স্পেস এএ
এন্টার টিপুন
এএ নামক কোনো ফাইলের অস্তিত্ব নেই
সেই ত্রুটি সংক্রান্ত বার্তা এখানে দেখা যাচ্ছে
এখন এই ত্রুটি টিও টার্মিনাল উইন্ডোর উপর দেখা যাচ্ছে
কমান্ড সংক্রান্ত তিনটি বিশেষ কর্ম হল ইনপুট নেওয়া আউটপুট দেখানো এবং এরর বা ত্রুটি রিপোর্ট করা
রিডাইরেকশন শেখার পূর্বে আমাদের দুটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানা উচিত
সেগুলি হল স্ট্রিম এবং ফাইল ডেসক্রিপ্টর
লিনাক্স শেল যেমন বাশ অক্ষরের স্ট্রিম এর মাধ্যমে ইনপুট গ্রহণ করে ও আউটপুট পাঠায়
কোনো অক্ষর তার আগের এবং পরের অক্ষরের উপর নির্ভর করে না
স্ট্রিম গুলি ফাইল আইও পদ্ধতির দ্বারা ব্যবহার করা হয়
অক্ষরের স্ট্রিম টি কোনো একটি ফাইল বা কীবোর্ড বা উইন্ডো ইত্যাদি কোথা থেকে আসছে বা কোথায় যাচ্ছে ত়া কোনো মূল্য রাখে না
লিনাক্স এ প্রত্যেক খোলা ফাইল এর সঙ্গে একটি পূর্ণসংখ্যা সংখ্যা যুক্ত থাকে
এটিকে ফাইল ডেসক্রিপ্টর বলা হয়
লিনাক্স শেল তিনটি স্ট্যান্ডার্ড iও স্ট্রিম ব্যবহার করে
প্রতিটি একটি সুনির্দিষ্ট ফাইল descriptor এর সাথে যুক্ত থাকে
স্টডিন হল স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম
এটি কমান্ড এ ইনপুট দেয়
এর ফাইল ডেসক্রিপ্টর মান 0
স্টডাউট হল স্ট্যান্ডার্ড আউটপুট স্ট্রিম
এটি কমান্ড এর আউটপুট দেখায়
এর ফাইল বর্ণনাকারীর মান ১
স্টডারের হল স্ট্যান্ডার্ড এরর স্ট্রিম
এটি কমান্ড এর ত্রুটি গুলি প্রদর্শন করে
এর ফাইল ডেসক্রিপ্টর হল ২
ইনপুট স্ট্রিম প্রোগ্রামের ইনপুট প্রদান করে
সাধারনতঃ এটি টার্মিনাল কিস্ট্রোকস থেকে ইনপুট নেয়
আউটপুট স্ট্রিম সাধারনতঃ টার্মিনালে অক্ষর প্রিন্ট করে
আগে টার্মিনাল ছিল অ্যাসি টাইপরাইটের বা ডিসপ্লে টার্মিনাল
কিন্তু এখন এটি গ্রাফিকাল ডেস্কটপ এর উপর একটি টেক্সট উইন্ডো
আমরা দেখেছি যে ৩ টি স্ট্রিমই স্বাভাবিকভাবে কোনো ফাইল এর সাথে সংযুক্ত থাকে
কিন্তু লিনাক্সে আমরা এটির পরিবর্তন করতে পারি
আমরা এই ৩ টি স্ট্রিম অন্যান্য ফাইলের সাথে সংযুক্ত করতে পারি
এই প্রক্রিয়া টিকে রিডাইরেকশন বা পুনর্নির্দেশনা বলা হয়
এখন দেখা যাক কিভাবে এই ৩ স্ট্রিম এ পুনর্নির্দেশনা করা যায়
প্রথমে দেখা যাক স্ট্যান্ডার্ড ইনপুট কিভাবে পুনঃনির্দেশিত করা যায়
আমরা একটি ফাইল থেকে স্ট্যান্ডারদিন ltবামকোণী বন্ধনী অপারেটর ব্যবহার করে পুনঃনির্দেশিত করতে পারি
আমরা জানি যে একটি ফাইলের লাইন শব্দ এবং অক্ষরের সংখ্যা জানতে ডব্লিউসি কমান্ডের ব্যবহার করা হয়
টার্মিনাল উইন্ডো ত়ে ডব্লিউসি লিখুন
এন্টার টিপুন
কারসর টি দপদপ করছে অর্থাৎ আমাদের কিবোর্ড এর মাধ্যমে ইনপুট দিতে হবে
কিছু লেখা যাক থিস টিউটোরিয়াল আইএস ভেরি ইম্পোর্টেন্ট
এন্টার টিপুন
এবার ctrl ও d কী একসাথে টিপুন
এখন যে লাইনগুলি আমরা লিখেছি তার উপর কমান্ড টি কাজ করেছে
এই কমান্ড টি টার্মিনাল এ আউটপুট দেখাছে
এখানে ডব্লিউসি কমান্ড এর পর কোনো ফাইল উল্লেখ করা হয়নি
তাই কমান্ড টি স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম থেকে ইনপুট নিয়েছে
স্ট্যান্ডার্ড ইনপুট স্ট্রিম স্বাভাবিকভাবে ই কিবোর্ড এর সাথে যুক্ত থাকে
তাই ডব্লিউসি কিবোর্ড থেকে ইনপুট নেয়
এখন যদি আমরা লিখি ডব্লিউসি স্পেস বামকোণী বন্ধনী স্পেস টেস্ট1 ডট টিএক্সটি
তাহলে ডব্লিউসি টেস্ট1 ডট টিএক্সটি ফাইল এর লাইন শব্দ এবং অক্ষরের সংখ্যা দেখাবে
এবার লিখুন
ডব্লিউসি স্পেস টেস্ট1 ডট টিএক্সটি
আমরা একই আউটপুট দেখছি
তাহলে পার্থক্য টি কোথায়160
ডব্লিউসি স্পেস টেস্ট1 ডট টিএক্সটি লিখলে কমান্ড টি test1ডট টিএক্সটি ফাইল টি খোলে এবং সেটি থেকে পড়ে
কিন্তু উপরের কমান্ড টি লিখলে ডব্লিউসি খোলার জন্য কোনো ফাইল পায়না
তাই এটি স্ট্যান্ডারদিন থেকে ইনপুট নিতে চেষ্টা করে
কিন্তু আমরা স্ট্যান্ডারদিন কে ফাইল test1ডট টিএক্সটি এর দিকে পরিচালিত করেছি
তাই এই কমান্ড টি টেস্ট1 থেকে পড়ে
কিন্তু প্রকৃতপক্ষে এটা জানে না যে standardin ই কোথা থেকে তথ্য আসছে
তাহলে আমরা দেখলাম কিভাবে স্ট্যান্ডার্ড ইনপুট পুননির্দেশনা করা যায়
এবার দেখে নেওয়া যাক কিভাবে স্ট্যান্ডার্ড আউটপুট এবং স্ট্যান্ডার্ড এরর পুননির্দেশনা করা যায়
দুটি পদ্ধতিতে আউটপুট বা এরর একটি ফাইল এ পুননির্দেশনা করা যায়
ধরুন n হল ফাইল ডেসক্রিপ্টর
n একটি ডানকোণী বন্ধনী ফাইল ডেসক্রিপ্টর n থেকে একটি ফাইল এ আউটপুট রিডাইরেক্ট করে
আপনার অবশ্যই সেই ফাইল এ লেখার অধিকার থাকতে হবে
যদি ফাইলটি উপস্থিত না থাকে সেটি নির্মিত হয়
যদি সেটির অস্তিত্ব আগে থেকেই থাকে তাহলে উপস্থিত বিষয়বস্তু সাধারণত কোন সতর্কত়াবাণী ছাড়াই হারিয়ে যায়
n দুটি ডানকোণী বন্ধনী ও ফাইল বর্ণনাকারী n থেকে একটি ফাইল এ আউটপুট পুননির্দেশনা করে
এক্ষেত্রেও আপনার সেই ফাইল এ লেখার অধিকার থাকতে হবে
যদি ফাইলটি উপস্থিত না থাকে সেটি নির্মিত হয়
যদি ফাইলটির অস্তিত্ব আগে থেকেই থাকে তাহলে আউটপুট সেই ফাইল এর শেষে যুক্ত হয়
একটি ডানকোণী বন্ধনী বা দুটি ডানকোণী বন্ধনীর আগে n হল ফাইল ডেসক্রিপ্টর
এটি বাদ দিলে স্ট্যান্ডার্ড আউপুট অর্থাৎ ফাইল বর্ণনাকারী ১ অনুমান করা হয়
তাহলে একটি ডানকোণী বন্ধনী এবং ১ এর পর একটি ডানকোণী বন্ধনী আসলে একই কাজ করে
কিন্তু ত্রুটির স্ট্রিম কে রিডাইরেক্ট করতে আমাদের ২ এর পর একটি বা দুটি ডানকোণী বন্ধনী ব্যবহার করতে হয়
আসুন এটি দেখা যাক
শেষ উদাহরণ এ আমরা দেখেছি যে ফাইল বা স্ট্যান্ডারদিন উপর ডব্লিউসি কমান্ডের ফলাফল টার্মিনাল উইন্ডোর এ প্রদর্শিত হয়
কিন্তু এটি টার্মিনালে প্রদর্শন করতে না চাইলে আমরা কি করবো160
ধরুন আমরা এটি একটি ফাইলে সংরক্ষণ করতে চাই যাতে পরে এই তথ্য ব্যবহার করা যায়
স্বাভাভিকভাবে ডব্লিউসি স্ট্যান্ডারডাউট এ আউটপুট লেখে
স্ট্যান্ডারডাউট টার্মিনাল উইন্ডোর সাথে সংযুক্ত থাকে
তাই আমরা টার্মিনাল উইন্ডো ত়ে আউটপুট দেখি
কিন্তু যদি আমরা স্ট্যান্ডারডাউট একটি ফাইল এ রিডাইরেক্ট করতে পারি তাহলে ডব্লিউসি কমান্ডের ফলাফল সেই ফাইল এ লিখিত হবে
লিখুন ডব্লিউসি স্পেস টেস্ট1 ডট টিএক্সটি ডানকোণী বন্ধনী wc results ডট টিএক্সটি
এন্টার টিপুন
এখন এটি প্রকৃতপক্ষে হয়েছে কিনা দেখার জন্যে ক্যাট কমান্ড এর দ্বারা wc results ডট টিএক্সটি ফাইল এর বিষয়বস্তু দেখা যাক
হ্যা এটি হয়েছে
ধরুন ওই একই ডিরেক্টরি ত়ে অন্য একটি ফাইল টেস্ট2 আছে
এখন আবার আমরা টেস্ট2 ফাইল ti নিয়ে কমান্ডটি চালাব
লিখছি ডব্লিউসি স্পেস টেস্ট2 ডট টিএক্সটি ডানকোণী বন্ধনী wc results ডট টিএক্সটি এক্ষেত্রে wc results ফাইলের বিষয়বস্তু ওভাররাইট হয়ে যাবে
এটি দেখে নেওয়া যাক
এর পরিবর্তে আমরা লিখতে পারি ডব্লিউসি স্পেস টেস্ট1 ডট টিএক্সটি দুটি ডানকোণী বন্ধনী ডব্লিউসি আন্ডারস্কোর রিজাল্টস ডট টিএক্সটি নতুন বিষয়বস্তু ফাইল ডব্লিউসি আন্ডারস্কোর রিজাল্টস ডট টিএক্সটি এর বর্তমান উপস্থিত বিষয়বস্তু ওভাররাইট করে না সেই ফাইল এর শেষে যুক্ত হয়ে যায়
এটিও দেখে নেওয়া যাক
এখানে দুটি লেখাই দেখা যাচ্ছে
স্ট্যান্ডার্ড এরর অনুরূপভাবে রিডাইরেক্ট করা যায়
শুধু পার্থক্য হল এইক্ষেত্রে একটি ডানকোণী বন্ধনী বা দুটি ডানকোণী বন্ধনীর আগে স্ট্যান্ডার্ড এরর এর ফাইল ডেসক্রিপ্টর সংখ্যা উল্লেখ করতে হয়
আমরা জানি এএ নামক কোন ফাইল উপস্থিত নেই
তাহলে লেখা যাক ডব্লিউসি স্পেস এএ
শেল ত্রুটি জানাচ্ছে যে নো সুচ ফাইল ওর directory
ধরুন আমরা স্ক্রিন এ এই বার্তা দেখতে চাই না
তারজন্য সেগুলি অন্য ফাইল এ রিডাইরেক্ট করতে হবে
লেখা যাক ডব্লিউসি স্পেস এএ স্পেস 2 ডানকোণী বন্ধনী এররলগ ডট টিএক্সটি
এখন ত্রুটি গুলি টার্মিনালে প্রদর্শিত হচ্ছে না বরং ফাইল এররলগ ডট টিএক্সটি ত়ে লিখিত হয়ে গেছে
আমরা ক্যাট স্পেস এররলগ ডট টিএক্সটি কমান্ড এর মাধ্যমে এটি দেখতে পারি
ধরুন আমি ক্যাট স্পেস বিবিবি স্পেস 2 ডানকোণী বন্ধনী এররলগ ডট টিএক্সটি কমান্ড ব্যবহার করে কিছু ক্রুটি করেছি
এখন পূর্ববর্তী ক্রুটি ওভাররাইট হয়ে যাবে এবং নতুন ক্রুটি দেখা যাবে
দেখুন ক্যাট স্পেস এররলগ ডট টিএক্সটি কিন্তু সবকটি error এর তালিকা দেখতে চাইলে আমরা কি করবো
সেক্ষেত্রে আমরা এই কমান্ড টি চালাব ডব্লিউসি স্পেস এএ স্পেস 2 দুটি ডানকোণী বন্ধনী এররলগ ডট টিএক্সটি
ক্যাট কমান্ড ব্যবহার করে এটি পরীক্ষা করা যাক
তাহলে আমরা দেখলাম কিভাবে তিনটি স্ট্রিম স্ট্যান্ডার্ড আউট স্ট্যান্ডার্ড আইএন ও স্ট্যান্ডার্ড এরর কে আলাদাভাবে রিডাইরেক্ট এবং ব্যবহার করা যায়
কিন্তু এই তিনটি স্ট্রিম কে একসাথে ব্যবহার অর্থাৎ বিভিন্ন স্ট্রিম গুলি যুক্ত কতে পারলে রিডাইরেকশন আসল ক্ষমতা বোঝা যায়
একে পাইপলাইনিং বলা হয়
পাইপ কমান্ড এর শৃঙ্খল তৈরী করে
পাইপ একটি কমান্ডের আউটপুট এর সাথে পরবর্তী কমান্ডের ইনপুট যুক্ত করে
এটি লেখার নিয়ম হল কমান্ড1 উল্লম্ব দাঁড়ি কমান্ড2 হাইফেন অপশন উল্লম্ব দাঁড়ি কমান্ড3 হাইফেন অপশন1 হাইফেন অপশন2 উল্লম্ব দাঁড়ি কমান্ড4
ধরুন আমরা বর্তমান ডিরেক্টরির মধ্যে উপস্থিত ফাইল ও ডিরেক্টরির মোট সংখ্যা জানতে চাই
তাহলে আমরা কি করবো
আমরা জানি এলএস স্পেস মাইনাস l বর্তমান ডিরেক্টরি র সব ফাইল এবং সাব ডিরেক্টরির তালিকা দেয়
আমরা আউটপুট টিকে একটি ফাইলে রিডাইরেক্ট করতে পারি এলএস স্পেস মাইনাস l ডানকোণী বন্ধনী ফাইলস ডট টিএক্সটি
ক্যাট স্পেস ফাইলস ডট টিএক্সটি
এখানে প্রতিটি লাইন একটি ফাইল অথবা ডিরেক্টরির নাম
যদি আমরা এই ফাইলের মোট লাইন সংখ্যা জানতে চাই তাহলে আমরা ফাইলস ডট টিএক্সটি ফাইল টিকে ব্যবহার করতে পারি
এটি এই কমান্ড এর মাধ্যমে করা যায় ডব্লিউসি স্পেস মাইনাস l ফাইলস ডট টিএক্সটি
এটি আমাদের উদ্দেশ্য সাধন করলেও এর কিছু সমস্যা আছে
প্রথমত একটি অন্তর্বর্তী ফাইল ফাইলস ডট টিএক্সটি প্রয়োজন হয়
যদি প্রথম কমান্ড অনেক তথ্য উত্পাদন করে এটা অকারণে ডিস্ক মেমরি নষ্ট করতে পারে
এছাড়াও য বিভিন্ন কমান্ড এর শৃঙ্খল তৈরী করতে চাইলে এই পদ্ধতিটি সময়সাপেক্ষ
আমরা এটি অনেক সহজেই পাইপ ব্যবহার করে কাজটি করতে পারি
লেখা যাক এলএস স্পেস মাইনাস l উল্লম্ব দাঁড়ি ডব্লিউসি স্পেস মাইনাস l
এখন আমরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য এর সঙ্গে একই ফলাফল পাচ্ছি
এলএস কমান্ডের আউটপুট ডব্লিউসি কমান্ডের ইনপুট হিসেবে ব্যবহৃত হয়
এমনকি আমরা পাইপ ব্যবহার করে কমান্ড এর আরো লম্বা শৃঙ্খল তৈরী করতে পারি
পাইপ এর একটি সাধারণ ব্যবহার হল বিভিন্ন পৃষ্ঠায় প্রদর্শিত লেখা পড়া
লিখুন সিডি স্পেস স্লাশ ইউএসআর স্লাশ bin
তাহলে আমরা এখন বিন ডিরেক্টরী ত়ে আছি
এখান এলএস মাইনাস l কমান্ড টি রান করুন
আমরা আউটপুট সঠিকভাবে দেখতে পাচ্ছিনা
কিন্তু মোরে পাইপ এর সাথে যুক্ত করে কমান্ড টি ব্যবহার করলে এটি সঠিকভাবে দেখা যাবে
এই লিস্ট টি পুরো দেখতে এন্টার টিপুন
বেরিয়ে আসতে q টিপুন
এখানে কিছু কমান্ড আলোচিত হল যেগুলি আমাদের ফাইল নিয়ে কাজ করতে সাহায্য করে
এইপ্রকার আরো অনেক কমান্ড আছে
আলোচিত প্রত্যেকটি কমান্ড এর অনেকগুলি অপশন আছে
মান কমান্ড এর সাহায্যে সেগুলির সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানুন
কমান্ড শেখার সবথেকে সেরা উপায় হল সেগুলিকে বারবার ব্যবহার করা
এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল